এটা একটা পাতা বটে যথা-আ --

বড়ো বড়ো বিল্ডিং আছে আর ভেতরে একটা টাওয়ার আছে ।

আর এথা অনেক লাইট ও লাগা আছে।

অনেক গাড়ি লাগা আছে ফেশনোর --

টর্চ প্লেউড অনেক লাইট দেয়া আছে। অনেক স্ক্যুটি গাড়ি পার্কিং করা আছে। অনেক লাইট লাগা আছে।

গভর্মেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এ বটে দিয়ে-এ অফিস অফ দা ব্ল্যাক ডেভোটমেন্ট অফিসিয়াল কুশমাণ্ডি ডেভেলপমেন্ট ব্লক কুশমুণ্ডি দকসিন দিনাজজপুর বটে জে--

লাইন এর তার বারো ইঞ্চি এটার বন্ধ করা আছে ।

হল বটে। যেথা অন্যের রুম । বা রুম আছে।

আর হেথা সেকেন্ড ফ্লোর এর ফোটো বটে ।যেথা অনেক গেট ও লাগাইছে ।

গাছেল আছে যে ইহার ফটো -টো খুব সুন্দর দেখাচ্ছে হরা ভরা একদম।